কিছু মানুষকে এখানে কাজ করতে দেখতে পাচ্ছি।

একটি বড় এল_ডাব্লু এর গোল্ড লোগো রয়েছে দেখা যাচ্ছে।

একটি বড় সাদা আর আরো বিভিন্ন রঙের পোস্টার রয়েছে দেখতে পাচ্ছি।

একটি ঝুরি ঝোলানো রয়েছে দেখা যাচ্ছে।

অনেক বড় একটি সিঁড়ি দেখা যাচ্ছে।

একটি কালো রঙের পাপোশ রাখা রয়েছে।

একটি দরজা দেখা যাচ্ছে।

একটি ব্যাগ দেখতে পাচ্ছি।

এখানে একটি দোকান দেখতে পাচ্ছি।

কিছু সুইচ দেখা যাচ্ছে এখানে।

এখানে মে মেঝেতে জল পড়ে আছে দেখা যাচ্ছে।

এখানে কিছু লোক বসে আছে দেখা যাচ্ছে।

এখানে পোস্টার লাগানো রয়েছে।

কিছু মানুষের মাথায় বস্তা রয়েছে দেখা যাচ্ছে।

অনেকগুলি বস্তা রাখা রয়েছে দেখা যাচ্ছে।

এখানে কয়েকটি লাইট দেখা যাচ্ছে।

পোস্টার লাগানো রয়েছে দেখা যাচ্ছে।

একটি এরোপ্লেন দেখা যাচ্ছে।

একটি বড়ো কাঁচ রয়েছে।

এখানে একটি বড় বাড়ি দেখা যাচ্ছে।

রাস্তায় একটি কালো রঙের চেয়ার রাখা রয়েছে দেখতে পাচ্ছি।

একটি শুকনো গাছ দেখা যাচ্ছে গাছের মধ্যে কিছু পাতা রয়েছে।

ওপরে ব্যানার লাগানো রয়েছে।

আশেপাশে কিছু পাথর দেখা যাচ্ছে।